এখানে দেখা যাচ্ছে একটি গ্লাস দিয়ে একটি সুন্দর চূড়া টাইপের বানানো হয়েছে । এখানে অনেকগুলো গ্লাস আছে দেখা যাচ্ছে । ওপাশ থাকে দুটো তারপরে তিনটে চারটে --